হোয়াইট কালার -এর শাড়ি পরে ব্যাংক -এর বাইরের দেওয়ালটা ইয়েলো কালার সেখানে অনেক কিছু পোস্টার লাগানো আছে।

এটা একটা ব্যাগ -এর দোকান যেখানে অনেকগুলি ব্যাগ ঝোলানো আছে।

আর চারদিকে হোয়াইট কালার -এর দেয়াল দিয়ে ঘেরাও করা।

যেখানে অনেক খাবার জায়গা রয়েছে মুরগির জলের জায়গা আছে।

এখানে একটা বড় পোস্টার লাগানো সামনে একটা মেসিন লাগানো।

এটা একটা ফার্নিচার -এর দোকান যেখানে অনেকরকম ফার্নিচার দেখা যাচ্ছে আলমারি শোকেস --

এটা একটা পার্ক টাইপ -এর কিছু এখানে অনেকগুলি কচ্ছপ দেখা যাচ্ছে দুতিনটে।

বাইরে একটা বিল্ডিং রয়েছে চার সাইড -এ নারকেল গাছ রয়েছে।

এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে স্টেজ -এর ওপর--

গান করছেন তারা লাল কালার এবং সাদা কালার -এর জামা পরা।

এটা একটা এয়ারপোর্ট এরিয়া যেখানে অনেক মানুষ যাওয়া আসা করছে সাইড -এ একটা--

গাড়ি দেখা যাচ্ছে সামনে একটা বড় গাছ দা রয়েছে সাইড -এ রোড দিয়ে একজন যাচ্ছে।

ফাঁকা মাঠের মতো জায়গা যেখানে একজন মানু--

ব্লু কালার -এর চেয়ার রয়েছে টেবল রয়েছে টেবিল -এর ওপর--

এবং বাড়ির দুপাশে দুটো গাড়ি দাঁড়িয়ে পেছনে অনেক গাছ রয়েছে।

যেখানে একটা গাড়ি দাঁড়িয়ে দুজন মানুউষ বাইরে দাঁড়িয়ে আছে।

গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে পেছন খুব সুন্দর দেখতে লাগছে গাড়িটাকে।

লোকগুলো মাছ কিনতে এসেছে মাছ ওজন করার জন্য একটা ওজনদাঁড়ি আছে।

এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটা--

সামনে একটা উম গ্রিল দিয়ে গায়ে গার্ড করা ভেতরে খুব সুন্দর গাছ রয়েছে বিল্ডিং -টা খুব সুন্দর সাজানো।

এখানে একটা নদী রয়েছে যেখানে একটা নৌকা দাঁড়িয়ে খুব সুন্দর দেখতে লাগছে দুজন নৌকার পাশে দাঁড়িয়ে ফোটো -ও তুলছে।

মুরগি সব একসাথে চড়ছে চারিদিক একটু নুংরা হয়ে আছে।

হলুদ কালার -এর কিছু ঢাকা দেওয়া হচ্ছে একটা লোক দাঁড়িয়ে--

এটা কোনও একটা ফ্ল্যাট বা বাড়ি তৈরি হচ্ছে এখানে--

এখানে অনেক লোক রয়েছে যারা কাজ করছেন অনেক জিনিসপত্র ওঠানো হচ্ছে অনেক বস্তা দেখা যাচ্ছে সাদা সাদা।

নানান ধরনের গাছ লাগানো ফুল গাছ লাগানো।

পুজো দিচ্ছে খুব সুন্দর ভাবে ফুল দিয়ে মন্দিরটা সাজানো।

এখানে একটা ফাঁকা রোড দেখা যাচ্ছে যার পাশে--